সেই movie টার মানে, ইয়ে change হয়ে গেছে situation ই change হয়ে যায় ধরেন, first first এই তো শাহরুখ খান তো role এ আছে, hero জন আব্রাহাম আছে মনেকরেন যে ইয়ে হিসাবে villain হিসাবে

তারপরে মাঝখানে সালমান খান আসে, last এ ও সালমান খান আসে, সবমিলিয়ে সব মিলিয়ে আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি কিন্তু আমার কেমনজানি movie টা দেখতে ইচ্ছা হয়নাই কারণ হচ্ছে প্রথমেই গানটা দেখসিলাম

গান এর সথে movie তে তো কোনো ইয়ে নেই সম্পর্ক নেই উম না যে look টা দেখানো হয়েছে নায়ক এবং নায়িকা আমার একজনের look ও পছন্দ হয়নাই দ্বিতীয়ত, উম music এর সাথে dance এর কোনো তাল পাইনাই আর তারপর হচ্ছে আরেকটা কি যে ঝুম~ ঝুমজো পাঠান একটা গান বেরোয়সে ওই গানটা ভালো সিলো কিন্তু উম নাচটা ভালো ছিলো কিন্তু কেন জানি আমার শাহরুখ খানের look কেমন যেন লাগসে, কি লম্বা লম্বা চুল

হ্যাঁ, কেমন একটা look ভালোলাগেনাই কী বলব ওই যে কী যেনো বেলে নাম? কি যেন নায়িকার নাম? দীপিকা দীপিকা

আর সালমান খানকে আমার সব movie তে কেমন যেন বলধ বলধ লাগে

দেখতেই কিতু ওর একটা movie খুব পছন্দের মানে ওই ওই চরিত্রটা মাথায় ঢুকে গেছে বলা~ বোধহয় এইজন্যে সব movie তে বলধ বলধ লাগে ঠিক আসে যে বজরঙ্গী ভাইজান যে movie টা আছে ও হ আচ্ছা আচ্ছা বজরঙ্গী ভাইজান না

humanities এর মনে করেন যে একদম ইম কি বলবো একটা example ওই ছবিটা

আ দুই একটা আদৌ বেশি না দু একটা দেখেছি কিন্তু ওই movie টা আমার কাছে খুব ভাল লেগেছে আর কি last এ যে যে ভাবে emotionally অ্যাঁ করে দর্শকদের যে কেউ emotional হয়ে হয়ে যাইতে বাধ্য জিনিষটা ভাল লাগসে সেইজন্য হয়তো ওকে আমার এইরকম বলধ বলধ লাগে শাহরুখ খানরে আমার কেন জানি ওর চেহেরা আমার কহনই পসন্দ ছিলো না অভিনয় যাহোক পছন্দ তা যে এইবার যে look দেকসি আমার আর মন চাই নাই পাঠান দেখি

হ্যাঁ প্রচুর negative review দেখসি আপনি পাঞ্জাবি হ্যান বলেন ত্যান বলেন অনেকে বলেন যে দক্ষিণী movie র দেখে পছন্দ হয়না আমি কিন্তু কোনো আলাদা movie র fan না ভালো লাগে না আপনার কোন ধরনের movie পছন্দ? মানে কোন ধরনের গল্প পছন্দ? আমার মনে করেন যে romantic গল্প তারপর একটু thrill থাকবে একটা action থাকবে ভালোই লাগে সব সব movie ই ভাললাগে যদি ই story ভালো হয়, ভাল লাগে

আপনার অনেক matter করে অভিনয় matter করে

কিন্তু আমার thriller গল্পগুলোটাই বেশি বিশেষ করে thriller movie গুলো আমি search করে করে দেখি আর movie আসলে ওভাবে দেখা হয়না তো একটানা উম মাঝে মাঝে দেখি তো যে movie টাই দেখি যেন meaningful হয় চেষ্টা করি meaningful movie দেখার বা ভালো movie দেখার যাতে refresh হইতে পারি আচ্ছা আচ্ছা মানে আপনি আপনার সময়টুকু নষ্ঠ করতে চান না চান যে ভালো কিছুর মধ্যে সময়টুকু কাটুক উম হম হম ভালো কিছু movie থেকে শিখতে পারি হাসলে জীবন ভালো থাকবে but মাঝে মাঝে কাঁদাও উচিত মাঝে মাঝে একটু action ও দেখা উচিত তাইনা strong মনোবল বাড়ানোর জন্য মনোবল বাড়ানোর জন্য এই ধরনের movie দেখি হম তুমি সাধারণত অবসর সময় কিভাবে entertain করা হয়, movie দেখে? movie দেখি গান শুনি আমার অরিজিত সিং এর গান খুব পছন্দ ও আমার অরিজিত সিং এর কন্ঠটা খুব ভালো লাগে সব গান পছন্দ না but or voice টা সুন্দর voice টা সুন্দর অরিজিত সিং এর সবচেয়ে বেশি ভাল লাগে Aashiqui two movie র song গুলো আমার কান্না চলে আসে ঘুম চলে আসে মানে এই গান গুলো শুনলে এই গানগুলো আসলে কি বলেন আপনি? আর আমার life এর সাথে এত related

গানগুলোর সাথে আমার অনেক স্মৃতি আপনার বাংলাদেশের চলচিত্র কেমন লাগে তাই বলেন

বাংলাদেশের কোনো কিসু মধ্যে যদি অপছন্দ বলেন ing সবচেয়ে বেশি cinema ঠিক আসে আমি আগে দেখেছি, উম ছোটোবেলায় বড়দের সাথে মিলে বসে দেখতাম family cinema গুলো যে, সাবামা, মৌসুমী তারপর

উম জোশী আমার অত পছন্দ ছিল না

রেয়াজ ছিলো হ্যাঁ ওদের movie গুলো মোটামুটি একটা level ছিলো একটা starter ছিলো বর্তমান যে hero heroin এদের তো ভাই কোনো standard ই নেই এরা শুধু

কুত্তার বাচ্ছা মারুল এর ছবি কেমন লেগে আপনার? মারুল এর ছবি দেখি নিরে ভাই ইতিহাস ছবিটা ভালো ছিলো না, আমি ওর নামে শুধু troll ই দেখে গেসি বিশ্বাস করেন কুত্তার বাছা আল্লাহ মাফ করো ওই যে এই movie টার short clip টাই দেখসি এই তুই কি বললি ? এই তুই কি বললি? হ্যাঁ, movie দেখিনাই ওকে পছন্দই হয়না কোনদিক দিয়ে ও তো কাজের ছেলের part ও করতে পারেনা নায়কের part করসে আসলে বাবা বাবা পরিচালক ছিলো বলে কিছু একটা করে গেসে হম যাইহোক বাংলাদেশের আমরা সাধারণত বাংলাদেশের এখনকার cinema গুলো দেখা হয়না তবে বেশ কিছু art film আছে যেমন দেখেন নাম ভুলে গেসি wait এর আ ও ওরা এগারোজন তারপর রাশেদ যে বন্ধু আমার বন্ধু রাশেদ এইরকম কিসু একটা আসে

এই ছবিগুলা কিন্তু তারপরে হুমায়ুন আহমেদের ছবি হ্যাঁ এই ছবিগুলোর গল্প কিন্তু ভালো লাগসে আমার কাসে মানে আপনি যদি অ্যাঁ মাসল্লা type এর movie দেখতে চান তাহলে ভাল লাগবেনা but আপনি যদি উম গল্প related, অভিনয় related movie চান definitely movie গুলো ভাল লাগবে তবে নিজেকে entertain করা হয় বেসি হচ্ছে বাংলাদেশের নাটক দেখে

হ্যাঁ বিভিন্ন দেশ হম হম ভারত পাকিস্থান কোরিয়া আ তারপরে আছে hollywood এর movie গুলো দেখে আরকি বিশেষ করে thriller বললাম না thriller গল্পগুলো পছন্দ আমার, অ্যাঁ কোরিয়ার movie গুলো বেশি thrilling হয় ওখানে বেশ কিছু movie আমি দেখেছি parasite , তারপরে হচ্ছে seven অ্যাঁ children's heaven বোধহয় hollywood এর বেশ কিছু movie আমি দেখেছি এভাবেই আর কি উম অবসর সময় ইম বিনোদন পাই এছাড়া phone পাচ্ছেই হ্যাঁ যার কেউ নেই তার phone তো আছেই

সেটাই এই একটা মাধ্যম কিন্তু আসলে মানুষের সাথে মানুষের বন্ধুত্ব সম্পর্ক মানুষের সাথে মানুষের সবকিছুই communication ফোনের মাধ্যমে আসতেছে হম হ্যাঁ ফোনের মাধ্যমে phone হাতে তো পুরো বিশ্ব হাতের মুঠোয় এরকম একটা ব্যাপার তাই না? বিশেষ করে social media আমরা অনেক বেশী time waste করবে দেখলাম আমি news এ অ্যাঁ যে উম বাংলাদেশের ও sorry Facebook ব্যবহারের মধ্যে দ্বিতীয় স্থানে আছে ভারত আ তৃতীয় স্থানে কোন রাষ্ট্রটা যেন চতুর্থ স্থানে সম্ভবত বাংলাদেশ ঠিক আসে বাংলাদেশের মতো একটা নিম্ন মধবিত্ত্য দেশের যদিও উন্নননশীল লেখা হয় তারপর আমার আমরাতো খুব উন্নত হ্যাঁ দেশে Facebook এর মতো app ব্যবহার করে আপনি ভাবেন কত net খরচ করে বাংলাদেশের মানুষরা আর কি পরিমান mobile তাই চিন্তা করেন কি পরিমান device হম হম সেটাই মানে অর্ধেক income ই মনেহয় এখান থেকেই হয়ে যায় ভার্রত বাংলাদেশ থেকে

হম আসলে এখানকার মানুষ অলস তো কাজের বিন কাজ কাজ কম কিন্তু নিজেদের entertain করে বেশী তাও যদি সুস্থ entertainment টা হো মানে হইতো

হম সেটাই খুব একটা বাজে অবস্থা তারপরে এইযুগে এইসব আমি বেশ নিজেকে সুস্থ রাখতে পারসি কেননা আমি কি বলবো, Tiktok ফিক টক আমাকে এইগুলো টানেনা কেন জানি আমার ভালো লাগেনা এইযুগে যা হয় Facebook এর সঙ্গে একটা সুধু তো ঐগুলো না community থাকে

হম হম তো সে জন্যে আর কি বলবো বাংলাদেশের নাটকগুলো ভালো লাগে আমার মুশারফ করিম, অরফান নিসো

কে বলসে আপনার payment করে দেখবে? আপনাকে link দিয়া দেবো, download করে দেখে নিবেন, যেদিনই বের হয় আমি সেদিনই দে~ দেখি উম আপনি কি hall print না hall print তো এটা না কি বলে এটা কে? কি ভাবে যেন দেখা যায় উম ইয়ে থেকে যেইটা আসে সেইটা same print

যেখানে সোনা আছে সেখানে তো তালা খোলার মতো চোরও আছে হ্যাঁ সেটাই

হম না আমি দেখেছিলাম যে পুনর্জন্ম one, two, three

এটা দেখলাম ভাল লাগসে বাংলাদেশ হিসাবে বাংলাদেশে তো এই ধরনের গল্প মারা যায় last এ হ্যাঁ বাংলাদেশে এই ছেলেটার অভিনয় জোশ লাগসে ভাই হম হম হ্যাঁ? কি অভিনয় বাপরে ভাল লাগসে আর কি বাংলাদেশর মতো দেশে এইগুলো তো আসলে আগে হয় নি ভাল লাগসে পরে হচ্ছে নুহাসুহানুর একটা গল্প দেখলাম, মশারি এটা একটা horror thriller এটাও খারাপ লাগেনি ভালোই লাগসে এভাবেই আর কি entertain হয় entertainment এর অভাব নেই আসলে phone আসে যেহেতু অভাব নেই না সেটাই আসলে সবমিলিয়ে ভালো সব মিলিয়ে আমাদের আ ভালোও আছে প্রত্যেকটা জিনিসেরই negative side positive side দুইরকম side ই থাকবে তার মাঝখান থেকে আমাদের

এই আর কি আমি তো positive side টাকেই বেশী priority preferance দেবার try করি উম হ্যাঁ চেষ্টা করি আমিও positive দিকটা যাতে আমি ধারণ করতে পারি

অতাত জীবনেরই একটা অংশ but এগিয়ে যেতে হয় এই আর কি তারপরে ওই যে বলবো আমি তো বাঙালি অনেকসময় আ~ আবেগে পরে negative side এর দিকেও চলে যাই মাঝে মাঝে

অ্যাঁ হ্যাঁ চেষ্টা করি positive দিকটা যাতে ধারণ করতে পারি বাঙালি তো আমরা আমরা তো আবার নিজেকে control খুব কমই করি

সুন্দর জিনিসপত্র যত মানে যে জিনিসে হারাম আছে সে জিনিসে আমরা আছি কেন্দ্রিক জিনিষের প্রতি আগ্রহ always সব মানুষেরই থাকে তবে যাইহোক ভাইয়া আপনাকে আর disturb

ভালো থাকেন, সাবধানে থাকেন হ্যাঁ

অ্যাঁ, আমি ভালো আছি.

আমি এখন উম বই পড়ি.

আমার college ভালো চলতেছে, আমি এখন বারকাতুল্লাহ তে পড়ি, civil engineering করতেছি আমি. আচ্ছা, আর তোমার lecturer রা ভালো পড়াশোনা করায়? হম হ্যাঁ ভালো করায়. আর অ্যাঁ project কিছু দিয়েছে কি? উম এখন এ Hindi মধ্যে দিয়েছিল Hindi এখন দেয় নাই, Hindi হয়ে গেছে, আমি যাব, এখন ছুট্টি লাগছে আমার. পাঁচ ছদিন Hindi আমারও লাগবে এখানে college. আচ্ছা তোমার এখনই কোন year? এখন আমার অ্যাঁ third year চলতেছে fifth sem. আচ্ছা আর পড়াশোনা তুমি ভালো করে পড়ছো? হম পরে নিচ্ছি আমি আরও এখন Hindi syllabus আসতেছে তো Hindi পড়াশোনা করতে হবে আমাকে. আচ্ছা উম আর তোমাকে খেলা ঠেলা কিছু হয় তোমার college এ? আমাদের college এ খেলা ফেলা হয় অ্যাঁ এখন উম খুব কিছু হয় না হক~ হয়েছিল এখন হতে পারে. আচ্ছা আর তোমার friend রা ক ইয়ে খেলাতে ভাগ নেয়? আমাদের friend রা, হ্যা নেয়.

হম খুব লোক করে, খুব লোক করতে পারে না Hindi লোক. আচ্ছা, এখন তো college ছুটি আছে বোধ হয়, না?

আচ্ছা, এখন ঘরে পড়াশোনা করছো? হম চলতেছে এখন ঘরে পড়াশোনা.

আ আর এখন তো গরম আছে মরশুম. অ্যাঁ পাংখা cooler কিছুর ই ব্যবহার করা হচ্ছে? হা পাংখা চলেতেছে, cooler এখন Hindi বানাবো এখানে.

এখন ওই cooler use করলে কি হবে, শরীল খারাপ হবে.

এখন এখন weather change হচ্ছে, ওর জন্য. সকালের খাবার খাবার খেয়ে নিয়েছো? হা আমি খাবার খাবার খেয়ে নিয়েছি. আচ্ছা, দুপুরে আবার খেয়ে নেবে না?

আর আর তোমার এখনো তিনটে sem আছে না? হা আরো তিনটা বাকি আছে. আচ্ছা আর তোমার পুরনো কোন Hindi কেউ মিলে তোমার সঙ্গে? হা এখন পুরানো কোন Hindi রাও Hindi মেলে মেলে না, আর এখন next time কখন result টা আসে, আসবে এখন এখন তাও আসে নাই. আচ্ছা.

পরে আর sixth sem এর পড়াশোনা শুরু হবে তাই তো?

আচ্ছা, তারপরে আবার ওর আবার পরীক্ষা শুরু হবে, না? হম হম ঠিক বলেছ . আর তোমার অন্য friend রাও পড়াশোনা করে না? হা এখন competitive exam Hindi তেছে স~ অ্যাঁ অ্যাঁ Hindi আমার friend রা. আচ্ছা, কিছু কিছু friend রাও ইয়ে বের করতেছে না competitive exam . Hindi Hindi হা ওই পড়াশোনায় তো top হয় না?

আচ্ছা, coaching গিয়ে Hindi শুরু করছে.

পড়াশুনা তো আজকাল করতেই হবে পড়াশোনা না করলে এক~ কত অসুবিধা হবে.